হ্যাঁ সেটা তো অবশ্যই. এখন যেহেতু চাষ মানে এই time টাতে বেশ একটু খাটতে হয় দেখো, এই তোমার ধরো এই তোমার ধান পুততে ই করতে যায় এবার তোমার ধরো রান্না টান্না করা নিয়ে যাওয়া আসা সব এখন. একটু তো হবেই সেটাই সেটাই. দিয়ে বলো তুমি তো কোন অফিসে একটা কাজ করছিলা. তা কাজের খবর কী?

তার জন্য ধরো এদিকে বাড়িতে এখন বসেই আছি. সেটাই, তো দিয়ে তোমায় যে জন্য phone করেছিলাম. তুমি দেখো আমাদের এখান থেকে একটা বাস ছাড়ছে, তো দিঘা না পুরি যাবে বটে, তা তুমি কি ওখানে যাবে? হ্যাঁ তো ভালোই তো, আমি শুধু ভাবছিলাম যে এখন তো প্রায় কাজ শেষের দিকে হয়েই গেল, তো একটু ঘুরতে গেলে বেশ ভালোই হত. তো যখন তুমি বলছো তোমাদের দিঘা না কোথায় যাবে বলছে তাহলে তো আমি যেতাম. তো দেখো আমাদের তো বাস টা ছাড়বে তো দেখো আর দু - চারটা বন্ধু হয় তাহলে আমরা বাস এ যাবনা. ঠিক আছে? তাহলে ট্রেন এ চলে যাবো. ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ একদম ঠিকই বলেছ. দু -চার জন বন্ধু আমরা পেয়েই যাবো. কারণ আমার বন্ধুগুলো মানে এ বছর picnic করতে যেতে পাইনি তার জন্য মানে সবাই বলছিল যে এ বছর যদি ঘুরতে যাওয়া যায় কোনো ইয়েতে তো বলিস সেরকমটা আমায় বলে রেখেছে বুঝলে, তা আমি বলব. সেটাই. দিয়ে আর বলোনা ইহা এত ঠান্ডা লেগেছে না কি বলব হ্যাঁ তো দিনকাল আর মানে কি বলবো ~আবহাওয়াটাই এই রকম মানে কি বলব ঠান্ডা-গরম, দুদিন ধরে তো বেশ পরিমাণে বেশ ঠান্ডাই লাগছে বুঝলে. সেটাই তোমাদের বৌদির তো একটু ঠান্ডা লেগেছিলো তো দিয়ে ও ঠিক হল তো মেয়ের লাগলো তো মেয়ের ঠিক হল তো আমার লাগলো, কি বলবো, ঠান্ডা ঘর থেকে যাচ্ছেই না. ও মানে পরস্পর মানে হয়েই যাচ্ছে. হ্যাঁ হ্যাঁ একদম একদম, মানে আমার ছাড়ছে তো মেয়ের হচ্ছে মেয়ের ছাড়ছে তো তোমাদের বৌদির হচ্ছে, এই রকম ভাবেই চলছে বুঝতে পারলে? হাঁ তো ডাক্তার টাক্তার দেখিয়েছো না আবার এই রকম আছো? আরে না না ডাক্তার তো দেখাচ্ছি বলো কিন্তু কি বলো তো ওরা বলছে দেখো এ আবহাওয়া পরিবর্তন হচ্ছে এখন তো এখন ঠান্ডা লাগবে তো একটু সাবধানে থাকবে, এইসব. ও, তাই তো এখন তোমার আবহাওয়া টাও সেরকম মানে ঠান্ডা ঠান্ডা দিন, আর দুদিন থেকে তো মেঘলা মেঘলা ও করছে মানে খুব প্রচুর পরিমানে ঠান্ডাও লাগছে কিন্তু. সেটাই সেটাই. এই দেবদুলাল দা তোমাদের office থেকে কোথায় বেড়াতে নিয়ে গেছিলো এবার? হুম

বলছি তোমাদের office থেকে কোথায় বেড়াতে নিয়ে গেছিলো? আমাদের office থেকে আমাদের কে বেড়াতে নিয়ে গেছিলো ওটা কি বলছে ওই বদরা বদরা, শালবন বদরা. ওহ, দিয়ে ওই জায়গাটা কেমন একটু বলবে?

তো আমি গিয়েছিলাম তো ওইখানে বেশ ভালোই লাগলো মানে যেহেতু আমি কোনোদিন যায়নি তো জায়গায়টা বেশ আমাকে কিন্তু প্রচুর পরিমানে কিন্তু ভালোই লেগেছে খানে. ও, তাহলে তো আরো অনেক লোক গেছিলো ওখানে picnic করতে? হ্যাঁ, others তো গিয়েছিলো কিন্তু আমরা যেদিনটাতে গিয়েছিলাম সেদিনটাতে কিন্তু মানে তোমার গিয়েছিল তো সেদিনে ওতটা ভিড় হয়নি, মানে আমরা গিয়েছিলাম তোমার ওই. পৌষ সংক্রান্তির পরের দিন বুঝলে, তার লগে মানে ওতটা ভিড় হয়নি কিন্তু বেশ ফাঁকাতেই করেছিলাম কিন্তু বেশ পরিমানে আনন্দের কিন্তু ভালোই হয়েছিল আনন্দ কিংবা যতই যাই করি বেশ ভালোই কেটেছিল দিনটা. ও, তাহলে তোমাদের নিয়ে গেছিলো কিসে? বাস এ না? এহ চার চাকায় না? কিসেতে? না এবার বাস এ নিয়ে যায়নি বলতে তোমার যে টোটো ওয়ালা ছিল না টোটো গুলো নিয়ে গেছিলো মানে যারা যায় আর আমাদের তো bike ওয়ালা bike এ গিয়েছিলো সবাই. ও. মানে তাহলে বলতে চাইছো যে টোটোতেই গিয়েছিলো. টাইলো? হ্যাঁ হ্যাঁ. তাহলে তোমাদের এখান থেকে বদরা তো বেশী দূর না? তাইনা? না হলে তো টোটোতে যাওয়া হতনা.

কি বলতো charge এর problem ও হতোনা, মানে ওইখানে যে others যে মালপত্রগুলো ছিল আমাদের সেগুলো কিন্তু ওগুলো টোটোতে করে দিয়ে দিয়ে আসা হয়েছিল তার জন্য charge টা বসে গেছিল বুঝলে? ও, মানে এখান থেকে গিয়েও others টোটোতে কাজ করেছিল সেই জন্যই charge হয়তো বসে গেছিল. তাই? হ্যাঁ হ্যাঁ. দিয়ে ওখানে কি তোমাদের gas এ রান্না হয়েছিল না এমনি parcel নিয়ে গেছিলে? না parcel এর আমাদের কথা হয়েছিল কিন্তু parcel এ আমরা বলেছিলাম parcel এ করলে সেইরকম কিন্তু ভালো লাগবেনা, তার জন্য আমরা ভেবেছিলাম যে আমরা সব নিজেরাই রান্না করে নেবো তো বেশ ভালোই ভালো লাগবে সবাই মিলে রান্না করবো একসঙ্গে. রান্না খাওয়া দাওয়া করবো. তো সেই রকম করে আমরা ধরো সবাই মানে একসাথে ধরো হাতা পাতি সব করে নিয়ে গেছিলাম. নিয়ে তোমার খাওয়া দাওয়া করে বাড়ির বেশ ভালোই লেগেছিলো সবাই মিলে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে, সবাই মিলে বাড়ি চলে এসছিলাম. সেটাই সেটাই, তুমি যেটা বললে না রান্না করে খাওয়াটাই মজাটাই আলাদা বুঝলে? নইলে কি হবে parcel করে তো সেই দোকানের মতোই খাবার দিয়ে দিবে, তাইনা? হ্যাঁ সেটা তো অবশই তাহলে সে বাড়িতে গিয়ে খাওয়াটাই সেই ভালো. তার জন্য দেখলাম তাহলে তো picnic করা মানে কি বলব ঘুরতে যাওয়ার কোনো মানেই হয়না. যদি parcel করে যদি আমি জিনিসটা নিয়েই যাবো তা তুমি বলো যদি parcel করে যদি নিয়ে যাওয়া হয় তাহলে সে তো,

সেটাই সেটাই. তবে রান্নাটা করে খাওয়াই ভালো কারণ ধরো, কি বলবো, সবাই মিলে যাচ্ছো সবাই মিলে আনন্দ করে রান্না করবে সবাই মিলে লেগে পেরে, তাইনা? হ্যাঁ হ্যাঁ. ওটা ওটা ওইটা তো অবশ্যই এবার সবাই মিলে রান্না করে খেলে আবার একটু, তোমার রান্না করলে একটা কিন্তু,

menu বলতে তোমার ওই মানে আমরা তো এই রকম সাদা ভাত মানে সেদিন করিনি, মানে সেদিন আমরা বিরিয়ানি করেছিলাম, বিরিয়ানি বলতে সেরকম বিরিয়ানি না যে পোলাও যেটা বলে মানে মিষ্টি চালের ভাত.

ওটা ছিল, হ্যাঁ. ওটা ছিল আর কিন্তু একটা মানে তোমার একটা তোমার এমনি chicken ছিল, মাংস আর কিন্তু তার সাথে আরেকটা ছিল বলতে chicken পকোড়া করেছিলাম, বুঝলে? ও, তাহলে chicken পকোড়া ছিল বলছো আর chicken কষা নইলে butter যাই হোক কিছু ছিল একটা fried rice?

তাহলে তো ভালোই menu গো. রান্নাটা কে করেছিল? তোমরা সবাই করেছিলে? না রান্না দার লোক ছিল? হ্যাঁ রান্না দারের লোক বলতে সেরকম মানে আমার যে office এর যে গুলা ছিল, মানে তোমার ma'am ছিল, sir ছিল ওরাই মানে তোমার করেছিল. তার মধ্যে এবার ধরো হাতা পাতি যে সবজি মানে কাটতে হয় ইয়ে গুলা সেগুলো ধরো আমরা সবাই হাতা পাতি করে নিয়েছিলাম. ও হ্যাঁ সেটা তো করতেই হবে দেখো বাইরে picnic এ গেলে সবাই মিলে যদি না হাতা পাতি করো, ও, তো সময় লেগে যাবে প্রচুর সেহেতু সবাই মিলে যদি করে নাও তো তাড়াতাড়ি হয়ে যাবে. হ্যাঁ ওটাই তার জন্যই মানে সবাই মিলে দেখলাম হাতা পাতি করেনি তাহলে আমাদের শিগগিরি কাজটাও হয়ে যাবে কিংবা তোমাদের picnic টাও ভালো লাগবে যে সবাই একসাথে কাজটা করি.

হ্যাঁ যেটা জল লাগে তো সেটা কিন্তু নিয়ে গিয়েছিলাম, হ্যা.

হ্যাঁ হ্যাঁ যেটা mineral কুড়ি লাট কুড়ি litre এর, সেটা তো? হ্যাঁ হ্যাঁ সেই সেইটা মানে ওই জলটা মানে কিনেছিলাম. হ্যাঁ ওটা একটা মানুষের প্রচুর সুবিধা হয় কারণ. দেখো কোথাও যদি picnic এ যায় আর ওটা যদি পাঁচটা নিয়ে নেওয়া হয়, তো দামটা খুব একটা বেশি নেয়না. আহ local এ মনে হয় কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা নেয় তো কি হবে একশো টাকার জল কিনলে enough খাবার জন্য.

ওই ওই দিকটা তে তোমার ধরো চাষ বাসের, সেরকম চাষবাস ও হয়না তার জন্য ধরো তোমার জলের problem টা একটু বেশী, মানে খাবার জল অবশ্য. সেটাই সেটাই ওটা হয় মানে ওটা হয় পাত্র এলাকা হয় তো সেই জন্য এই রকম.

কি বলতো ওদের তো ধরো জলের খুব সমস্যা, ওরা ধরো পাতকুড়ের প্রচুর layer কেটে জল তুলতে হচ্ছে ওদের কে তারপর তো জলে ধরো iron এসব তো থাকছেই.

সেটাই. তো ওখানে কি কোনও মেলা টেলা বসেছিল নাকি এমনি ফাঁকাই ছিল? না মেলা বসে মেলা টোল কিছু বসেনি মানে মেলা বসার আগে মানে পরে গিয়েছিলাম আমরা তখন দেখলাম ভিড় ভারটা হবে. হ্যাঁ তো তার জন্য মানে সেদিনকে যাওয়া হয়নি আর সেদিন ধরো প্রত্যেকটা গ্রামে বা কোনও গ্রামে ধরো মেলা ছিল তার জন্য যায়নি মানে বলল যে. আমরা তো তাহলে মেলা টোল দেখেই যাবো তাহলে দুদিন পাব তাহলে এক দিন এখানে picnic করবো আর একদিন ওইখানে picnic করব তার জন্য ধরো দু মানে দুবারই ধরো ঘুরতে যাওয়া হল আমাদের. সেটাই. তো ভালো তুমি যেটা বললে picnic করলে office থেকে তো সেটা তো ভালোই. আমাদেরও office থেকে নিয়ে গেছিলো picnic এ. বুঝলে? হ্যাঁ তো, তা তুমি, তোমরা office থেকে গিয়েছিলে তো? তা তোমরা কোথায় গিয়েছিলে সেটা যদি বোলো আমাকে, দেখো আমরা গেছিলাম গ্যাংটক বুঝলে?

বলছি আমরা গেছিলাম গ্যাংটক. গ্যাংটক বলতে ধরো সিকিমে ওটা, হাঁ যেটাতে কি বলব বরফ পরে যেখানে গো

তো ওখানে নিয়ে গেছিলো office এর management সবাই মিলে তো ওদেরই ধরো খরচ ছিল থাকা খাওয়া, room ভাড়া, যাওয়া.

সেটাই. দেখো জায়গাটা তো অসাধারণ কি বলব. মানে ভারতের বুকে যদি একটা সুন্দর জায়গা তুমি দেখতে চাও, কি বলবো তো ওখানে তুমি যদি যাও তো বাড়ি ফিরতে তোমাকে মন হবে না, মনে হবে যেন আরেকবার থাকি এখানে. ও. এ রকম একটা জায়গা ওখানে. তারপর তো ধরো পাহাড়ের উঁচু, বরফ এই সব তো আছেই. ও অবশ্যই তাহলে তো মানে আমু তাহলে তুমি বলছো তো আমুও একদিন যাবো বুঝলে যদি time পাই,

তিনজন তিনজন করে দুটো room নিয়ে নিলাম. দিয়ে ধরো সাতদিন হোক পাঁচদিন হোক থাকলাম, ঘুরলাম দিয়ে চলে আসা হবে. বুঝলে? হ্যাঁ. হ্যাঁ. একদম ঠিকই বলেছো, মানে. যখন বলছো জায়গায়টা এতো সুন এতো অপূর্ব, এতো সুন্দর দেখতে তো তাহলে তো আমার মানে কি বলব মনে মনে ইচ্ছা হচ্ছে তাহলে তো আমাকেও একদিন ঘুরতে যেতে হবে. কারণ যেহেতু আমি যায়নি মানে অতটা অনুভব করছি যে বেশ ভালোই হবে তো দেখলে তো আরোই সুন্দর লাগবে. সেটাই সেটাই. তো কি বলতো ওই জায়গায়টা এতো সুন্দর যে, হ্যাঁ রাতের বেলায় যখন তুমি বেড়োবে তখন মনে হবে না যে বাড়ি ফিরি ~তোমার মনে হবে যেন রাস্তাতেই থেকে যাই কারণ এতো সাজানো, এ পুরো সাজানো market. ও. এইতো. তার মানে ওই যে বরফটা পরে ঠিক আছে মানে ওটা কি পুরো আকাশ থেকেই পরে না এমনি ওই তোমার ধরো কিছু আছে ওপরে বরফ টরফ নিয়ে এমনি machine এর দ্বারা পরে, অরে না না ওটা পুরো আকাশ থেকেই পরে কারণ দেখো ওটাতো প্রচুর উঁচুতে অবস্থান করছে তো plus ধরো ওগুলো ঠান্ডার দেশ মানে কাশ্মীর এলাকা তো ওখানে ধরো বরফ পরে. বুঝলে? হ্যাঁ হ্যাঁ. তার পর তো ধরো ইবনে আমাদের তারাপীঠ নিয়ে গেছিলো ছোটোখাটো tour এর জন্য. ওটা ধরো সবাই মিলে গেছিলো মানে ধরো আরো office এর branch আছে সেগুলোর লোক মিলে মানে কি বলব দু তিনটে branch মিলে নিয়ে গেছিলো গ্যাংটক. বুঝলে? হ্যাঁ বুঝতে পেরেছি, সবাই মিলে যেটা branch মানে বলে যেটা মানে তোমার ধরো যারা নিয়ে গেছিল, মানে একরকম বলতে গেলে যারা head বলে তারাই নিয়ে গেছিল, তাইতো? হ্যাঁ তারপর ধরো আমাদের এক জায়গায় তো office নয়, আরেকটু, মানে দু - তিন জায়গায় office তো সবাই মিলে ধরো গেছিলো. হ্যাঁ. তো ওখানে গিয়ে তাহলে মানে তুমি গিয়েছিলে তো তুমি কেমন আনন্দ উপভোগ করেছিলে? দেখো আমি যা আনন্দ উপভোগ করেছিলাম প্রচন্ড, তারপর ধরো মানে তোমাকে বলে আমি বোঝাতে পারবোনা কারণ, তুমি না গেলে ওখানে feel করতে পারবে না ব্যাপারটা, তো ধরো তুমি যদি বোলো আমি থাকা, খাওয়া, room ব্যাপার এগুলো সব বলতে পারি. হ্যাঁ সেটা তো বটেই এবার আমি যদি না যাই সেখানে তো আমি অনুভব করতে পারবোনা যে কতটা কি, কতটা সুন্দর কিংবা কতটা জায়গাটা দেখতে, কত ভালো কিংবা কি করে মানে. ওপর থেকে বরফ পড়ছে সেটা তো মানে আমি just আমি অনুভব করছি যে মানে এই এই রকম হবে তার মানে অনুভব করতেই মানে আমার মনটা মানে এতোই মানে কি করছে আমাকে একদিন যেতেই হবে, সেরকম মানে যদি যাই আমি ওখানে দেখি, এই এতো সুন্দর জায়গায়টা তো মানে কি বলব আমি তো দেখেই মানে একবারে পুরো মানে অবাক হয়ে যাবো. সেটাই সেটাই. তারপর দেখবে ওখানে আহ room এ.

হুম. মানে এক কোথায় যেটা বলে মানে বলেও মানে যেটা বলেও মানে কম বলা হবে সেটা. তাইতো? একদম. একদম. একদম. তারপর তো ধরো ট্রেন এ গেছিলাম এখান থেকে তারপর ওখান থেকে ধরো ওদের গাড়ি এসছিল hotel এর. আহ তো hotel এর গাড়ি থেকে ওরা নিয়ে গেলো আমাদেরকে ওদের hotel এ. হুম. তো মানে ওখানে তো নীতি তো সব মানে তোমার খাবার দাবার মানে পুরো সব মানে ব্যবস্থা করা ছিল? হ্যাঁ হ্যাঁ পুরো ব্যবস্থা করা ছিল. আহ তবে কালী তোমাকে আমি একটু পর phone করছি, ঠিক আছে দিয়ে বলছি. আর, আমরা যে গ্যাংটক ঘুরতে, তুমি যদি বোলো গ্যাংটক তো গ্যাংটকেই যাবো বা শিলিগুড়ি তুমি যেখানেই বলবে সেখানেই একটা fixed করব. পরে কথা বলছি, ঠিক আছে তোমাকে. ঠিক আছে.

লে এবং লাদাখ চূড়ান্ত ভ্রমণ guide বিশ্বের সবচেয়ে শক্তিশালী পর্বত শ্রেণীগুলির মধ্যে দুটি হিমালয় এবং কারাকোরাম তিনটি সর্বোচ্চ Motor range চাংলা খারদুংলা এবং ভান লাংলা মরুভূমির পর্বতমালা দর্শনীয় রাতের আকাশ রামধনু তিব্বতি মঠ ফুল ও রদ রংধনু পাহাড় এবং সবচেয়ে দর্শনীয় landscape লাদাক ভারতের অন্যতম মহাকাব্য ভ্রমণ। গুরুতরভাবে না আমি যা বলছি তার কোনটাই অতিরঞ্জিত নয় একজন একক মহিলা ভ্রমণকারী হিসাবে আমি গত বছর পয়তাল্লিশ দিন লাদাখে ছিলাম। bus, bike গাড়িতে এবং গ্রাম থেকে গ্রামে ভ্রমণের পরেও আমি আপনাকে দিতে পারি এমন সমস্ত পরামর্শ এখানে রয়েছে লে এবং লাদাকে আপনার সম্পূর্ণ ভ্রমণ guide হিসেবে এটিকে নির্দ্বিধায় নিন। তো শুরু করা যাক। কিভাবে লে পৌঁছাবেন? লে করার জন্য সবচেয়ে সহজ জায়গা নয় তাই এটি এখানে ভারতের যেকোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে দিল্লি মানালি বা শ্রীনগর এ নিজেকে খুঁজে বের করতে হবে কিভাবে মানালি থেকে লে পৌঁছাবেন? মানালি থেকে লে যাওয়ার রাস্তাটি ভ্রমণ করার সবচেয়ে কঠিন বলে মনে করা হয় তাই উল্লাস করুন আপনি এখানে একটি বড় এবং উত্তেজনাপূর্ণ খেলার জন্য প্রস্তুত তুমি রহতাং কিলং সান্তাল বড়লাচা পাস লাচুং লাং পাস বাংলাং পাস এবং পথে অনেক সুন্দর গ্রাম অতিক্রম করবে এখন এখানে জিনিস লে যাওয়ার জন্য শুধুমাত্র একটি HSRTCbus আসছে। হ্যাঁ এবং এটি সকাল চারটে শুরু হয় পথে চালকের রাতারাতি stop আছে কিনা তার ওপর নির্ভর করে আপনি সন্ধ্যে ছটা থেকে সাতটা বা পরের দিন সকাল এগারোটার মধ্যে লে পৌঁছাতে পারেন সিদ্ধান্ত নেয় বিকল্পভাবে

আমি পুরো যাত্রা একটা ঘুমও নেইনি এমন সময়

শ্রীনগর লে একটি JKSRTC বাজার বা একটি যৌথ apartmentparty temporum দ্বারা পৌছানো যেতে পারে চার মিনিট জায়গা লাগে যখন কারগিল এর stop চৌদ্দ মিনিটে পৌঁছায় উল্লেখ্য শ্রীনগর থেকে লে পর্যন্ত কোন রাতারাতি flight নেই তাই এর জন্য পরিকল্পনা করুন। লে লাদাখ ভ্রমণের পরিকল্পনা আপনি যদি একসাথে রথ এবং উপত্যকা গুলি cover করার পরিকল্পনা করেন তবে দয়া করে লাদাকের জন্য কমপক্ষে বারো দিন সংরক্ষণ করুন। পরিবেশে অভ্যস্ত হতে আপনার শরীরের অন্তত একদিন প্রয়োজন। তাই স্থানীয় দর্শনীয় স্থান ভ্রমণের জন্য এই সময়টির ব্যবহার করাই উত্তম হবে লাদাকে একটি আস আদর্শ ভ্রমণ কেমন হবে তা এখানে রয়েছে প্রথম দিন পৌঁছান

palace পূর্তি স্তব তৃতীয় দিন লে থেকে সঠিক root লে Palace সিয়াংমঠ magnetic Hill সঙ্গম চতুর্থ দিন খারদুংলা হয়ে লুব্রা valley তে GAIS করুন দীক্ষিত অন্বেষণ করার পরে হান্ডারে

পঞ্চম দিন হান্ডার থেকে ভর্তুক GAIS করুন রাত্রি যাপন করুন ষষ্ঠ দিন ভর্তুক থেকে প্যাংগং পোস্ত পর্যন্ত GAIS করুন রাত্রি যাপন করুন। কিভাবে ভ্রমণ motorcycle লাদাখ এ সমস্ত পর্যটক spot cover করা সবচেয়ে জনপ্রিয় মাধ্যম যাই হোক যাত্রা দীর্ঘ এবং ক্লান্তিকর এবং বেশিরভাগ অংশই অস্বস্তিকর আপনি যদি hard core biker না হন তবে লাদাকে সমস্ত গ্রামে যাওয়ার জন অন্যান্য root ও রয়েছে bus কিভাবে যাতায়াত করবেন budget একক ভ্রমণকারী হিসাবে আমি স্থানীয় JKSRTC bus যেতে পছন্দ করি ভাড়া ছিল সস্তা এবং যাত্রা ছিল খুবই আরামদায়ক bus র একমাত্র ত্রুটি এটি তারা একটি অনন্য সময়সূচী অনুসরণ করে উদাহরণ স্বরূপ টি এস ও এম ও আর আই আর আই যাওয়া bus টি প্রতিমাসের দশ কুড়ি এবং ত্রিশ তারিখ চলে শুধু পরিকল্পনা করার জন্য সময়সূচি আগে থেকে check করা ভালো আপনি সময়সূচী উল্লেখ করতে পারেন যে আমি july য়ে দু হাজার আঠারো এ ঠিক করেছি কিভাবে taxi তে ভ্রমণ করবেন আরেকটি সুবিধাজনক উপায় হল share taxi মাধ্যমে যা একটু ব্যয়বহুল হলেও আপনাকে দীর্ঘ এবং ক্লান্তিকর road trip এর ঝামেলা বাচায় লে থেকে share cap আরাম সঙ্গে উপলব্ধ একটি cab সাধারণত চার থেকে পাঁচ জন লোক নেয় এবং one and woody trip জন্য জনপ্রতি পঁচিশো থেকে পঁয়ত্রিশো charge নেয় গাড়ি বা motorbike কিভাবে ভ্রমণ করবেন আপনি যদি নিজের যানবহনে আসছেন তবে নিশ্চিত করুন যে আপনি আপনার root র সমস্ত petrol pump আগে থেকেই জানেন রাস্তার দীর্ঘ এবং জ্বালানি স্টেশন বিরল এটা এমনকি আপনি হতে পারে আপনি যদি প্রত্যুত্ত্য অঞ্চলে যান সেখানে তাদের pump নেই তাহলে লে থেকেই petrol বহন করতে হবে। কিভাবে একটি বাইক বা গাড়ি ভাড়া আপনার দরকারি দক্ষতা আপনার প্রয়োজনীয় bike প্রাপ্যতা এবং আপনি কতক্ষণ ভাড়া নিচ্ছেন তার ওপর নির্ভর করে আপনি ছয় শ পঞ্চাশ INR থেকে শুরু করে ভাড়ার জন্য একটি bike পাবেন। আপনি আপনি লে থেকে তসরিরি বা লে থেকে প্যাংগং তসরের মত দীর্ঘ যাত্রার জন্য একটা bike নেওয়ার পরিকল্পনা করেন তাহলে আমি আপনাকে RE হিমালয় বা REfive hundred CC কেনার পরামর্শ দিচ্ছি এটি নিন কারণ ride টি কঠিন হবে এবং আপনি চান bike এর আসল যতটা সম্ভব আরামদায়ক হোক যেহেতু তারা শক্তিশালী bike তাদের ভাড়া একটু বেশি ব্যয়বহুল হবে তবে বিশ্বাস করুন আপনি যখন নামবেন এবং কোন ব্যথার অভিযোগ ছাড়াই স্বাধীনভাবে হাঁটতে পারবেন তখন একটি মূল্যবান হবে একটি গাড়ি ভাড়া করা কঠিন হতে পারে তাই এটির পরিবর্তে আপনি একটি taxi নেওয়ার পরামর্শ নেওয়া হচ্ছে বিকল্পভাবে আপনি বাজার থেকেই গাড়ি ভাড়া তথ্য পেতে সক্ষম হবেন লে লাদাকে করতে একটি জিনিস TSOThree Three ঘন্টা রংধনু হ্যাঁ প্যাংগং lake আমাকে এভাবেই স্বাগত জানিয়েছে যদিও পর্যটকদের প্রিয় আপনি যদি যথেষ্ট দূরে হাঁটতে পারেন তবে আপনি বসার জায়গা পাবেন কেউ সৌন্দর্য দেখতে পারে এবং কেউ দেখতে বাধা দিতে পারে না যান যতদূর সম্ভব হাঁটুন lake টি একশ ছয় কিলোমিটার দীর্ঘ এবং চীনে শেষ হয়েছে ভ্যালি তার double কুঁজওলা উট এবং পাহাড়ের মধ্যে মরুভূমির বালির জন্য বিখ্যাত মোফরা valley একটি জনপ্রিয় পর্যটক আকর্ষণ landscape বাদামি ধূসর সাদা এবং সোনার palette আঁকা বিশেষ করে সূর্যাস্ত শ্বাসরুদ্ধকর হান্ডার এবং দীক্ষিত হান্ডার এবং দীক্ষিত উপত্যকা খুব ছোট সবুজ গ্রাম আমরা ছোটবেলায় যে দৃশ্যগুলো আঁকতাম সেগুলি সবই সেরকম পাহাড়ে ঘেরা এর সব রাস্তা ছোট এবং বড় নদী প্রবাহিত হয় এবং পাথরের এবং ইটের ঘর গুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরনো গাছের সুচের মত শুকনো বেগুনি কাণ্ড দ্বারা আলাদা করা রয়েছে তুর্ত খান্ডার থেকে আসি কিলোমিটার দূরে অবস্থিত

আর পাহাড়ের মাঝখানে sandwich করা গ্রামটি উদারভাবে cherry strawberry এব এবং এমনকি apix জন্মায় TSO মেরিরি কম পরিচিত হ্রদগুলির মধ্যে একটি TSO মেরিরি হল অপার সৌন্দর্যের একটি প্রদর্শনী যা প্রসক্তি ভাগ্যের সাথে শীর্ষ রয়েছে TSO রদের জন্য এবং মরিরি পর্বতের জন্য এবং আপনি সেখানে যা পাবেন প্রচুর পরিমাণে পাওয়া যাবে লোকের জন্য না হলে ভ্রমণের সময় দর্শনীয় দৃশ্যের জন্য সেখানে যান

যা সারা বিশ্বের পর্যটক এবং photographer দের আকর্ষণ করে এটি তিব্বতি চন্দ্র মাসের দশ তম দিনে পরে। এটি সাধারণ jun এর শুরুতে হয় রঙিনমুখোশ এবং ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত সন্ন্যাসীরা বিশাল শ্রোতাদের সামনে বিশাল পাহাড়ের কোলে আচার অনুষ্ঠান করে। তারা নাচে আপনার জন্য অপেক্ষা করছে সেই অভিজ্ঞতা প্রেম। লে সেরা খাবার জায়গা শহরটি তিব্বতি খাবারের একটি ভালো বৈচিত্র্য সরবরাহ করে তাই এটি অবশ্যই চেষ্টা করা উচিত থুপপা পাভাকাল মম এবং আরো অনেক কিছুর জন্য তিব্বতি রান্নাঘর এবং লামা ইউরোর restaurant যান ইয়াকপানির চেষ্টা করুন একটি স্থানীয় খাবার বা বিরল এবং সুস্বাদ আমি যে অন্যান্য restaurant লির সুপারিশ করি তা হলো Chinese দের জন্য chopstick এর পরিবেশ এবং খাবারের জন্য বন আপিড উত্তর ভারতীয় খাবার এবং desert এর জন্য নেহা snackspizza বা burger র জন্য গ্যাসমোস এর গড় ভালো ইতালি খাবারের জন্য লা পিয়াযেটা আপনি যদি একটি ভালো পাঞ্জাবি খাবার জন্য প্রস্তুত হন তবে জোস্টারলে এর restaurant টি দুর্দান্ত seriously আমি আপনাকে একটি মহান উপদেশ দিতে হবে লাদাকে আমার পঁয়তাল্লিশ দিন আমি খাওয়ার জন্য মাত্র দুটি ভালো জায়গা পেয়েছি খাবার সর্বদা গড় এবং খুব ভালোর মধ্যে থাকে। তবে সম্পদ কতটা সীমিত তা বিবেচনা করে আপনি লে ইতালিয়ান পাবেন খুব ভাগ্যবান মনে করা উচিত

সমস্ত ব্যাপক যারা মানালি থেকে লে পর্যন্ত রাস্তা করেছেন তাদের কিছু বর্ধিত বিনোদনের জন্য শহরের বাইরে শ্রীনগর যাওয়ার কথা বিবেচনা করা উচিত । আমি আপনাকে লে থেকে শ্রীনগর যাওয়ার একমাত্র JKSRTC bus যাওয়ার পরামর্শ দিচ্ছি এটি বিকেল ছেড়ে যায় এবং সকালে আপনাকে শ্রীনগর নিয়ে যায় আসন পেতে একদিন আগে book করুন যাত্রা দীর্ঘ এবং ক্লান্তিকর তাই এটি গুরুত্বপূর্ণ এবং এখানে সম্পূর্ণ ভ্রমণ নির্দেশিকা শেষ হয় adventure র জন্য প্রস্তুত

একটি স্বাদের রেস্তোরা যা সুস্বাদু খাবার পরিবেশন করে room যা লেহের হিমালয় landscape উপেক্ষা করে এবং ভ্রমণকারীদের সাথে আড্ডা দেওয়ার জন্য প্রচুর অবস্থান লে লাদাক অঞ্চলের সেরা backpacking hostel গুলির মধ্যে লে একটি পর্যটন শহর হওয়ার সহজে থাকার ব্যবস্থা রয়েছে যাইহোক শহর থেকে আপনি যেখানে প্রত্যন্ত তো জায়গা বেড়াহাতে যাচ্ছেন সেখানে আপনাকে বিকল্প খুঁজতে হবে, আপনি যদি সস্তা ময় ময়লা খুঁজছেন একটি homestay যান লাদাকে